ওপরে মেঘমুক্ত আকাশ দেখা যায়।

ছবিটির পাশ দিয়ে চিকন একটি পাহাড়ি রাস্তা উপরের দিকে চলে গেছে .

পেছনে কিছু গাছপালা দেখা যা--

পেছনে একটি স্কুটি রাখা রয়েছে।

শহরটির চারিদিকে সবুজ বনজঙ্গল এবং পাহাড়ে ঘেরা.

যার ভেতরে অনেকগুলো হরিণ কিছু খাবার খাচ্ছে.

বনটির চারিদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালিতে ঘেরা.

যেখানে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে.

এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠের বাঁদিকে সারিবদ্ধভাবে কতগুলো তালগাছ দেখা যাচ্ছে.

উপরে মেঘমুক্ত আকাশ বোঝা যাচ্ছে.

আমি এখানে একটা বাইকের শোরুম দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক রাখা রয়েছে.

কিছু মহিলা সেখানে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে.

যার পাশেই বন্ধ থাকা একটি এস_বি_আই এ_টি_এম রয়েছে.

ক্রেনটির সামনে একটি পেট্রোল পাম্প রয়েছে সামনে দেখা যাচ্ছে.

লোকটি মাস্ক পরিধান করে আছে।

আধারের মধ্যে অনেকগুলো গেট রয়েছে বোঝা যাচ্ছে।

আমি এখানে একটি রুম -এর ছবি দেখতে পাচ্ছি যার মধ্যে সুন্দর একটি বেড রয়েছে।

বেডের সামনে দু জোড়া জুতা রয়েছে .

ব্রিজের মধ্যে কিছু মানুষ হাঁটাচলা করছে দেখা যাচ্ছে।

ডান সাইডে দুটো টেবিল রয়েছে যেখানে চারটে মাত্র চেয়ার রয়েছে.

ফ্যাক্টরিটি উঁচু পাঁচিলে ঘেরা রয়েছে .

বাঁ সাইড দিয়ে ছোট্ট একটি রাস্তা চলে গেছে.

আমি এখানে একটি পাহাড়ি স্টেশনের ছবি দেখতে পাচ্ছি স্টেশনটিতে স্মল লাইন রয়েছে .

আমি এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি।

এই রাস্তাতে কিছু মানুষ হাঁটাহাঁটি করছে।

আমি এখানে একটি চার্চের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে একটি মহিলা বক্তৃতা দিচ্ছে দেখা যাচ্ছে .

আমি এখানে দুর্গা মল নামে জামাকাপড়ের দোকান দেখতে পাচ্ছি.

দোকানে বেশ কিছু কাস্টমার বসে জামাকাপড় দেখছে.

সামনের দিকে কিছু ছেলেদের জামা দেখা যাচ্ছে.

মূর্তিটি পুরো সোনার রঙে র-রঙ করা .

মূর্তিটির পেছনে বেশ কিছু কারুকার্য করা রয়েছে।

দোকানের সামনের দিকে বেশ কিছু ধরনের দামি দামি চেয়ার দেখা যাচ্ছে।

আমি এখানে দার্জিলিং স্টেশনের টয় ট্রেনের গ্যারেজ দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো স্টিম ইঞ্জিন দাঁড় করানো রয়েছে .

পেছনে একটি সাদা বাড়ি দেখা যাচ্ছে।

পিছনে একটি সিঙ্গেল বেডও রয়েছে দেখা যাচ্ছে।

আমি এখানে একটি গ্যারেজের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রাখা রয়েছে .

কাগজপত্রের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা রয়েছে.

আমি এখানে একটি মন্দিরের বাইরে দৃশ্য দেখতে পাচ্ছি যার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে.

পেছনের দিকে সবুজ গাছগাছালি আছে দেখা যাচ্ছে .

ওপরে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে.

আমি এখানে ছোট্ট একটি হোটেলের ছবি দেখতে পাচ্ছি.

সামনের দিকে কিছু বুদ্ধিস্ট পতাকা ঝুলছে বোঝা যাচ্ছে.

পিছনে বেশ কিছু ধরনের রঙিন লাইট লাগানো আছে দেখা যাচ্ছে।

পেছনে অনেকগুলো বাড়িঘর আছে দেখা যাচ্ছে .]

মেঘের পেছন থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।

আমি এখানে একটি প্লেগ্রাউন্ডের ছবি দেখতে পাচ্ছি যেখানে কিছু বাচ্চা খেলাধুলা করতে দেখা যাচ্ছে.